লোকেদের পিছন অনেক বড় বড় গাছ রয়েছে।

রয়েছেন কিছু লোক অটো -র ভিতরে থাকার--

টায়ার রাখা রয়েছে এবং গ্যারেজ -এর ভেতরে কিছু ইঞ্জিন অয়েল -ও রাখা রয়েছে।

এটা একটা চকলেট -এর দোকান যেখানটা তে নানান রকমের--

এটা একটা সুন্দর ব্রিজ আর আশেপাশে ঘিরে রয়েছে--

এই চাক্কার দুপাশ দুটো সুন্দর মূর্তি রাখা রয়েছে।

স্টেজ -এ দাঁড়িয়ে ক্রিকেট -এর মজা নিচ্ছেন কিছু লোক নিজেদের ভিতরে কথা বলছেন।

মহিলা সবুজ রঙের শাড়ি পরে রয়েছে এবং ওনার সামনে--